যাই হোক দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক আমাদের জীবনে অনেকটি গুরুত্বপূর্ণ জি জিনিস । যাই হোক আমার দৃশ্যটি খুবই ভালো লাগছে আমার বাবাও প্রতিনিয়ত প প্রতিনিয়ত ব্যাঙ্ক -এ গিয়ে থাকে--